এবং কিছু সবজি বিক্রেতাও রয়েছেন। তার সাথে মানুষজন এদিক ওদিক যাতায়াত করছেন নিজেদের প্রয়োজন মতো ।

এবং ভিতরে অনেকগুলো লোক বসে আছে বাস -এ এবং বাস গুলো ছাড়ার অপেক্ষায় রয়েছে ।

নানান রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে। বহু মানুষ রয়েছেন। কিছু বসে আছেন কিছু দাঁড়িয়ে আছেন। পিছনে ক্রসটা রয়েছে ।

সুন্দর ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে এসেছে। এবং রোদের আলোতে পাহাড়ের যে গাটা একদম সোনালী রঙের দেখাচ্ছে তার সাথে সবুজ গাছপালা --

দুটি ছেলে কাজ করছে সামনে একটা ড্রাম রাখা রয়েছে এবং একটা ট্র্যাক্টর রয়েছে দূরে একটি বাড়ি রয়েছে।

এখানে আমরা দুটি দ একটি দোতলা বাড়ির দেখতে পাচ্ছি | এবং বাড়িগুলিতে সারি দিয়ে জানালা রয়েছে | তার পাশে একটি ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে | সামনে একটি বাইক রাখা রয়েছে।

একটা বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির সামনে বিশাল গাছপালা রয়েছে।